সামনে অনেক কয়টি ছোট ছোট বড় বড় বাড়ি লক্ষ করা যাচ্ছে।

ভিতরে একটি মহিলা একটি পুরুষ দাঁড়িয়ে রয়েছে।

ফোটো -টির বাঁপাশে একটি ছোটো হনুমানের লাল কালার -এর মূর্তি দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছাত্রকে দেখা যাচ্ছে তারা বসে রয়েছে।

সামনে দুইজন মাস্টার দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

সামনে অনেক কয়জন মানুষ বসে রয়েছে।

সামনে কয়েকটি ছোট ছোট সবুজ কালারের গাস রয়েছে।

এখানে অনেক বড় একটি হাসপাতালের ছবি দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো খুঁটা রাখা আছে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে।

ফোটোটির বাঁ সাইডের গেটটিতে একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি ছোট হাসপাতাল দেখা যাচ্ছে।

উপরে সিলিং -টিতে অনেক কয়টি বক্স লাইন করে সাজিয়ে রাখসে।

সামনে একটি অনেক বড়ো লাল কালারের আলমারি রয়েছে।

সাইড -এ অনেক কয়টি সুন্দর সুন্দর পুতুল রাখা আছে।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

এখানে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে সাদা রঙ্গের জ্বলতেসে।